মেয়েদেরও রয়েছে ছেলেদেরও রয়েছে ।

কিছু লাইট রয়েছে একটা সাইন বোর্ড রয়েছে ।

এবং সামনে কতগুলো লোক জমায়েত করেছে ।

একটা ছেলে গাড়ি রয়েছে।

খুব সুন্দর লাগছে সাজানো টা খুব দারুন লাগছে ।

এখানে একটা স্কুল এর সামনে ছবি গুলো-- ।

সবুজ গাছপালা দেখা যাচ্ছে নীল আকাশ।

রঙের কাজ চলছে যতদূর দেখে মনে হচ্ছে ।

পাতা দেখা যাচ্ছে কিছু শিকড়--